লোকের উম হাত দেখা যায়।

সামোনে অনেকগুলো খোপ খোপ রয়েছে।

হলুদ রংয়ের ওয়াল দেখানো যায়।

সুন্দর একটা রুম দেখা যাচ্ছে গোছানো।

আয়নার উপরের ছবি দেখা যাচ্ছে।

একটা সাদা গাড়ি দেখা যায়।

দুকানের ভেতর অনেকগুলো সাইকেল রয়েসে।

দুটা বাইক রাখানো আছে।